বিশ্বভারতী নাম ছাত করা হয়েছে, আজকের গল্পটি এটুকু বন্ধুরা, আগে গল্পটি অন্যভাগে শুনতে থাকুন, ধন্যবাদ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

ভালো oxygen পাচ্ছে না oxygen এর মধ্যে বিভিন্ন রকম রাসায়নিক পদার্থ মিশে যাচ্ছে, রাসায়নিক গ্যাস মিশে যাচ্ছে যেগুলো কল কারখানা থেকে বেরোচ্ছে এই কলকারখানাগুলোতে অনেক filter লাগানো হয়েছে যে filter গুলো তে,

এই তো ভাইয়া,

আলহামদুলিল্লা তো ভাই আহ এখন তো আপনাদের আহ

দেখেই পার হচ্ছে, বাংলার চলচ্চিত্র দেখেই মানে সময়টা কাটতাছে দিনের আপনার কেমন করে সময় কাটছে?

আমার তো যাচ্ছে আরকি। তো চলচ্চিত্র জগতের কথাই যেহেতু বললেন বর্তমান সময়ে,

আলোচিত সমালোচিত একজন ব্যক্তি,

অনেক মানে নাটক দেখি, তার চলচ্চিত্র আমি দেখি,

ও আচ্ছা আচ্ছা। হিরো আলম সম্পর্কে কিন্তু মানুষের যে ধারণা যে এই লোকটার ভিতর কোন গুণ নেই বা এই লোকটা,

আসলে কিন্তু উনি তা নয়, তাই নয়। হিরো আলম কিন্তু এক একদিকে, চলচ্চিত্র করেন অভিনয় শিল্পী বলতে পারেন,

অন্যদিকে একজন ব্যবসায়ী,

মানে রাজনীতির জন্য আহ মনোনয়ন

যে সে গতবার vote এও দাঁড়িয়েছিল। পুরো নামটা জানিনা, তবে তার পরিবার তার family সম্পর্কে কিছুটা জানি পুরো নাম maybe তো হচ্ছে আশরাফুল আলম,

আর হচ্ছে আহ হিরো আলম কিন্তু ধরেন হচ্ছে যথেষ্ট, ঠান্ডা মেজাজের এবং ঠান্ডা স্বভাবের মানুষ। এই যে ধরেন আমরা তাকে নিয়ে কত, কত সমালোচনা করি বা কত কিছু করি, তারপরেও কিন্তু সে তার আহ আহ দর্শকদের উদ্দেশ্যে ছোট করে কথা বলা, দর্শকের মনে যে আঘাত সৃষ্টি করবে বা আঘাত দিবে দাগ কাটবে, এরকম কথাবার্তা কিন্তু সে কখনোই media র,

চিত্রর মাধ্যমে আহ চলচ্চিত্র অঙ্গনে যাত্রা শুরু করে।

মুক্তির মাধ্যমে সে চলচ্চিত্র জগতে,

তিনি জীবনে ডিশের ব্যবসাও করেছিলেন এটা আপনি জানেন? জি,

দেশলাই,

ও আচ্ছা আচ্ছা ডিশের business ও করেছে।

একজন আহ গায়কও, তবে সে professional গায়ক নয় কিন্তু শখের বশে,

আমি শুনেছি মানে তার প্রতিটা গানেই একটি আলাদা সৌন্দর্য রয়েছে।

ও আচ্ছা আচ্ছা আহ তার একটা, তার viral গানটা হচ্ছে গান,

বাবু খাইছো এটা কিন্তু আমাদের social media তে এবং ইউটিউবে অনেক,

গানটি ওভাবে শোনা হয়নি, তবে গানটির নামটা মনে হয় মানে শোনা শোনা লাগতেছে।

মানেবিনোদন দেওয়ার মতই আরকি আহ উম ভাই আপনি কি জানেন হিরো আলম কিন্তু, আপনার যে সে যে একজন বাঙালি হিসেবে যে শুধু,

হ্যাঁ হ্যাঁ ইতি ইতিমধ্যে তিনি হিন্দি, চাইনিস, আর, এই ভাষাগুলোতেও গান গেয়েছেন। বিষয়টা অনেক আহ মানে আনন্দদায়ক একটা বিষয় আরকি মানে আমাদের বাঙালি হয়েও সে যে একাধিক,

ভাষায় গান করেছেন আরকি শুধু বাংলা, বাঙালিদের বাঙালি হিসেবে যে সে শুধু বাঙালিদের কেই বিনোদন,